পোষা টাকা ছাড়ানো হয় এখানে ক ।

অনুযায়ী এখানে ইনভার্টার এর যে ম্যানেজার বা ইস্টাফ আছে।

আধাটা ঢালাই ফিনিশিং হয়ে গেছে আর কিছুটা বাক --